বিদ্যালয়টি অনেক দিনের পুরোনো দেখে মনে হচ্ছে। বিদ্যালয়টি

এবং জিম -এর ওটি দেখে মনে হচ্ছে এটি সবে উদ্বোধনী হচ্ছে বেলুন ওপরে ঝুলছে। অনেক রংবেরংয়ের বেলুন ।

উমম ব্যামের ঘর যেখানে সবাই তাদের--

এই ছবিটিতে আমরা একটা বাজার দেখতে পাচ্ছি।

এবং এই স্কুল টি দেখে মনে হচ্ছে অনেকদিনের পুরোনো ।

যেখানে অনেকরকম বড় বড় গাছও আছে। এবং অনেকগুলো ছোট ছোট ফুলগাছও আমরা দেখা যাচ্ছে সারি সারি সাজানো আছে।

পার্কের মতো আর কি ফুলের গার্ডেন এবং--

এবং এখানে অনেকগুলো গভর্মেন্টের বাসগুলো দাঁড়িয়ে থাকতে দেখাও যাচ্ছে। নীল আর সাদা রংয়ের বাসগুলো দেখতে--

এবং অনেকগুলো বাস এইখানে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এটি একটি মাছের বাজার। এইখানে--

একটি বড় বিল্ডিং সাদা রংয়ের বিল্ডিংটা ।

অ্যা এই সেলুনটি হচ্ছে এ. সি. সেলুন এবং--

এখনো একটা চেয়ারও দেখতে পাচ্ছি। আরও কয়েকটা মানুষ দাঁড়িয়েও আছে সেটা দেখা যাচ্ছে ।

বাসস্ট্যান্ডটি দেখে মনে হচ্ছে অনেক বড় বাসস্ট্যান্ড এইটা।

এইটা হচ্ছে ওনিডা ওপরে টাটা স্কাই এর দোকান।

এবং মাছগুলো অনেক রকমের মাছই আছে এখানে ।

মূর্তিটা দেখতে খুব সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে গোপাল ঠাকুরটা।

বাঁধা আছে এখনো পর্যন্ত ঢালাইয়ের কাজও হয়নি এবং অনেক--

আর টোটোও দাঁড়িয়ে আছে অনেক মানুষ দেখা যাচ্ছে।

সেই সুন্দর মন্দিরটা মন্দিরটার মূর্তিটার চারিপাশে অনেক ।

আ ও দোকানটি অনেক বড়। অনেকগুলো মানুষও দাঁড়িয়ে আছে সাইকেল কিনবে বলে।